মানে তুলনায় চলে না এটা অদ্ভুত জোগাড় তুমি যেটা ভাবছো ঠিক ঠিক মানে মেদনীপুরে আমি নিজে কখনো যাইনি, ওই কাঁথি মন্দারমনি বাদ দিয়ে বলছি দীঘা মন্দারমনি বাদ দিয়ে আলাদা করে আমি যাইনি কিন্তু ওখান আমি

তুমি নিজে নাটক করো বলে তুমি আরো ভালো বুঝতে পারবে যে ভাষা গুরুত্ব কতখানি । এটা যদি আমি তাই না এটা যদি আমি ধরো পুরুলিয়ার একটা লোকের আমি যদি কলকাতার ও যে action সে তার যদি কথা বলায় তাহলে নিশ্চয়ই সেটা একেবারে হবে না তো এরা চলছে কিন্তু আমি একটা same time বলবো যে বাংলা যেরকম হচ্ছে তার সঙ্গে

জানিস তো আমার ভালো লাইনে আমি তোকে বলছি যে আমার গল্পটা আমি জানিনা তুই দেখেছিস কিনা আর আর আর cinema টা cinema এসেছে বিশেষ করে যখন গানটা শুনেছি, আলিয়া ভাট আমার পছন্দের এক অভিনেত্রী

তিন ঘন্টা ওরকম হবে ওমা পুরোটা হ্যাঁ ঘুরে এসে কেমন সেই এক মুখী একটা বিষয় ওই larger than light করতে গিয়ে না বিষয়টা কেমন একটা ঘেঁটে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ওই আর আমার খুব খারাপ লেগেছে যে আলিয়া ভাট মতন এরকম powerful একজন actor কে শুধুমাত্র সে তার হ্যাঁ বরের জন্য বসে খিচুড়ি বানাচ্ছে মানে মানে আলিয়া ভাট কে চেনা হচ্ছে ওই cinema টা highway তে highway প্রচন্ড পছন্দ cinema ওর য়ে second movie শাহিদ কাপুর সঙ্গে কি movie টা যেন

কি অভিনয় করেছে মানে ও level র অভিনয় করে মানেটা মেয়ে ও ও ওই আলিয়া ভাট এ কিন্তু ওই ক্ষমতাটা যদি একার ঘাড়ে পরে একটা cinema

গাং গুবাই কাতিয়া বাড়ি ওখানে অসাধারণ অভিনয় করেছে বলতে গেলে এই মানে অভিনেত্রী বাংলায় কথা নেই কেন তুমি আমাকে বোঝাবে এটা কি কারন বলতে চাই না আমার যেটা এত বছর ধরে অভিনয় করে যেটা আমার মনে হয় সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা যে সেটা হচ্ছে যে তুই যদি একজন director হোজ ধর তোর ইচ্ছা যে তুই একজন পরিচালক হবি তাহলে তোকে রি সবার আগে নিতে হবে right হম মানে আমার ধারণা আমার ধারণা নয় আর বক্তব্য হচ্ছে যে producer সে তো risk নিচ্ছেই day one to day and of the যে পুরোটা risk নিচ্ছে। টাকা ঢালছে এ করছে সব কিছু ঠিক আছে কিন্তু সবথেকে বড় risk কিন্তু নিতে হয় একজন director কে director কে পুরোটা পরিচালনা মানে সত্যিই পুরোটাই পরিচালনা করতে হয় তাকে সমস্ত দিক দেখতে হয় প্রত্যেকটা মধ্যে আলাদা আলাদা একটা কথা বলি আমি সেটা এই যে recently হয়েছে না দোস্তও জি বলে cinema টা খুব খুব জনপ্রিয় হয়েছে এই cinema টা প্রচণ্ড ভালো হয়েছে তুমি দেখো সত্যি ভালো হয়েছে খুব আর এর য়ে director এই যে cinema টা বেশ কয়েক বছর ধরে বানিয়েছে মানে সেখানে ওর pocket পানি দিয়ে বানানো ফলে এই যে travel টা করেছে। এর

আমি এ দিকটা শুধু বলতে চাই তুই যেটা বললি এটা খুব বড় দিক আমি তাছাড়া কেন পরিচালকের সবটা আমি কি কারনে বলছি বা risk বা risk র কথাটা কেন বলছি ধর তুই আজকে একজন পরিচালক তুই আমাকে হইত বহু বছর ধরে some how তোরা আমাকে নিয়ে risk নেওয়ার ইচ্ছাটা তৈরি হয় না তুই হয়তো বলবি যে পৌলোমী দি অভিনয় করে তাই আমি দেখতে ছাই পৌলোমী দি কে চিনি বলে কিন্তু তোকে তো কোথাও risk নিতে হবে অন্তত আমি আমার জীবনে আমি এর আগে তোকে বলনি হয়তো কখনো যে আমার জীবনে একটা খুব বড় পাওয়া সেটা হচ্ছে আমি বাংলা theater এখনো অব্দি একমাত্র একটাই হয়েছিল গৃহপ্রবেশ রবীন্দ্রনাথ ঠাকুরের specific theatre তো অভিনয় করেছিলাম দেবেশ তো একটা director ছিল মানে দেবেশ চট্টোপাধ্যায় আমি যখন ওই নাটক অভিনয় করি মানে মূল ভোটাগানিসটাই করেছি হ্যাঁ আমি যখন অভিনয় করেছি তখন কিন্তু আমি অভিনয়টা যে একটা বিশাল বহুদিন ধরে করছি বা আমি বিশাল একেবারে চর্চা করে ফেলেছি আমি কিন্তু নয় সেটা । আমি খুবই নবীস একজন মানুষ ছিলাম সেইখানে দেবেশ দা আমাকে দিয়ে যে কি করিয়ে নিয়েছিল

সৌমিত্র চট্টোপাধ্যায় কে যদি কেউ recognize ই না করত যদি কেউ risk টাই না নিতো লোকটাকে বাজিয়ে দেখি যে ওই লোকটা কিরকম তাহলে কি করে হবে আর আমাদের ক্ষেত্রে ও stage গিয়ে মেরে দেবো ওটা তো না, যে তোমাকে আগে সেই theory টাও জানতে হবে বা পড়তে হবে বা দেখতে হবে অভিনয় তা না হলে তো তোকে এই যে প্রত্যেকটা movie তে একজন workshop করানোর জন্য থাকে এই যে একজন পুরো হম যে একজন পুরো training করানোর জন্য থাকে কিন্তু আমার একটা বাংলা cinema থেকে বিশেষ করে এবং তুই খেয়াল করেছিস কিনা না না আমি বলতে চাইছি এখন এখন একটা আলাদা করে কি বলব এটাকে title হয়েছে যে workshop ও পরিচালনার যিনি করছেন মানে কি বলবে এটাকে workshop কি বলা যায় এ মুহূর্তে মাথায় আসছে না সোহাগ সেনটা একজন খুব পরিচিত theater theater এর মানুষ নাকি workshop করিয়ে ছেলেমেয়েদেরকে তৈরি করে কিন্তু যখন cinema টা দেখা যায় কই আমি যে দেখতে পায় না যে অঙ্কুশ কে নাকি সোহাগ seen ready করছে তাহলে অঙ্কুশ ওরকম অভিনয় কেন না basically ওটা একটা title ওটা একটা title দিতে হবে producer এর থেকে খানিক টা টাকা নিতে হবে তাই টাকা invest হয়ে গেল তুমি মুক্কাবাল দেখেছো মুক্কাবাল? মুখ কপাল পুরোটা দেখা হয়নি ওই কে জানি যে ওই cinema অনুরাগ কাশসাপের cinema টা । তার ওইটা ওই cinema টা তুমি দেখো এবার আমি তো অনুরাগ কাইসাফের cinema খুব পছন্দ করি

পরে একটা interview তে পড়েছিলাম ওই গোটা train টা করার জন্য যেহেতু বড় বাজারের ছবি না অল্প budget র ছবি সেজন্য কোথাও কোথাও মানে নিজের বাড়ি জিনিসপত্র বিক্রি করে training equipment কিনতে হয়েছে তবে ওই cinema টা করতে পেরেছে ও

ও ঠিক আছে stage মেরে দেবো করে দিলাম এভাবে না হয় না মানে এটা serial র ক্ষেত্রেও বলে থাকি serial ও নাই জিনিসটা হয় না যে কারণে serial র মান একটা সময়ে যখন serial শুরু হয়েছিল ওই ধর এক আকাশের নিচে বা সুবর্ণলতা এ ধরনের serial হচ্ছে সুবর্ণলতা সেগুলো তো কিন্তু মানুষ wait করে সত্যিই থেকেছে যে পরের দিন এ বাবা episode টা কখন আসবে কখন আসবে কিন্তু এখন না মানুষ wait কর wait করা বলেও না এখন তুমি দেখবে এক একটা serial শুরু হচ্ছে হঠাৎ হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি যে সেই serial টা বন্ধ হয়ে যাবে কারণ সেই serial টার আর TRP নেই বা কিছু এবং গল্পের মাঝখানে গল্প শেষ হচ্ছে না যাতে ক্ষতি না হয়েছে সেজন্য বন্ধ করে দিতে হচ্ছে তাহলে এটা কি expected বাংলায় তো serial র দর্শক নেই না শোন না তোর মা আমার মা এরা সন্ধ্যা থেকে বসে কি করবেন?

নেই একটা সুবর্ণলতা একটা এক আকাশের নিচে তৈরি হচ্ছে না সে গল্পগুলো লেখা হচ্ছে? সে গল্পগুলোতে কি রয়েছে শুধু বিয়ে আর শুধু কুট কাচারি। এ বাদে কি মানুষের জীবনে আর কিছু নেই? কিন্তু serial মধ্যে মানুষের জীবনটা দেখানো হচ্ছে কিন্তু হ্যাঁ কুট কাচালি ছাড়া আর কিছু নেই মানে গোটা জিনিসটা তুই দেখবে তোমার না মনটা বিষিয়ে যাবে তোমার মনে হবে না এটা আমি দস মিনিট দেখার পর এটা আমি continue করি এখানে আরো একটা ব্যাপার আছে যদি বললি না যে একটা গল্প থাকবে বা একটা গ actually যা হয় আমি যেহেতু একটা cinema য় ব mega serial artist করতাম, আমি তো

mike টাক সরিয়ে নাও কারণ একটু ফাটছে মাঝে মধ্যে

আমি যেহেতু একটা সময় mega serial assist করেছি । সেই কারণেই আমি তোকে বলছি যে এখন serial যে গল্পগুলো দেখানো হয় সেই গল্পটা ধর আ পঞ্ছাস থেকন এক্সও episode চলবে এরকম গল্প তাদের কাছে ready থাকে fine এই পরিমাণ তৈরি করে, এবার storeline তারা দেখে student এটা তৈরি হলো এরপর একশটা episode হওয়ার যদি চলে একটা serial দেন এই serial টা কোন পথে এগোচ্ছে? সে কি TRP দিচ্ছে সে কি selable হচ্ছে ।

দিয়ে মানে পড়ার দিনের episode গুলো কি কি যাবে তার একটা story line হয় যে আগামী দিন এই sorry আগামীকাল চারটা পেছনে আমরা পর পর যাব একই location একই light day light হোক বা night light হোক তাতে আমি যাব আর ঘটনা বলে গেল এরকম ঠিক আছে? , এবার ধর চারটা পেছনের জায়গায় সামহাও দেখা গেল light কোথাও গন্ডগোল technical জায়গা machine কোথাও গন্ডগোল হতেই পারে তাতে অসুবিধা কিছু নাই এদিকে producer যে টাকা ঢেলে বসে আছে । তোকে সেখানে চারতে তুলতে পারছিস না তখন কি করে তিনটা episode গেল চারটা episode তো হলো না বা উল্টোটা একটা episode করতে পারলো তিনটা বছর গেল না bank জমা পরল এবার ওরা কি করছে যে script scriptwriter রা তার কাছে এরকম করতে করতে ধর পঞ্চাশ টি বিষয়ের complete হয়ে গেছে। এরপর কিন্তু তার হাতে আর script টা রেডি নেই সে একটা story line ready করে রেখেছে, just story line টা আছে script কিন্তু নয় । story র line এবার যেটা হচ্ছে। পরের দিন সকালবেলায় সকাল আটায় কি নটায় call time দিয়ে সমস্ত technician হাজির হম সমস্ত অভিনেতা অভিনেত্রীরা হাজির সব রেডি হম হম তারা makeup makeup করে বসে আছে মানে এমন দিন গেছে সৃজনী আমি দুপুর ডেরটা অব্দি দিবসে আছি সকাল আটটা call time এ গিয়ে script writer script ready করে পাঠায়নি বলে শুটিং শুটিং শুরু হচ্ছে না তাহলে এভাবে কোনদিন কাজ হতে পারে মানে একটা serial সে এবার যে ধর script ready করে দু পাতার পাঠাচ্ছে মানে ধর আজকে তিনটা episode minimum যেতে হবে, না হলে producer র তো লস। এবার সেই episode shooting চলবে রাত দুটো অবধি অব্দি, সকাল আটটা কিন্তু সব চলে এসেছি আমরা রাত দুটো অব্দি shooting চলবে only because of script writer যে script টা ready করতে পারছে না এবার producer র ছাড় আছে যে আমাকে তিনটে episode ব্যাংকে তুলতেই হবে তা না হলে হবে না তাহলে কি হচ্ছে তাহলে তো product automatically দায়ী সেরা ভাবে হয়ে যাচ্ছে ওখানে dedicated থাকতে হবে dedication টা আমি কোথাও দেখতে পাই না বাংলা cinema য় south র cinema য় bollywood ও যথেষ্ট দেখতে পাই যেটা কিন্তু বাংলা সিনেমায় আমি জানিনা বাংলা cinema না খুব যেকোনো কত দস বছর producer র কোথায় যে তুমি বলো তাহলে দেখা যে যে সেখানে খুব এইজন্য কোনো একটাই কোনো মানে পৌঁছায় না মানুষ দেখে entertainment জন্য দেখে খুব বড়জোর কিন্তু যেটাকে বলে criticallyacclaimed হওয়া পথের পাঁচালী তুই পথের পাঁচালী বল বা গুপি গাইন বাঘা বাইন বল বা তুই এইদিকে সেটা বলতে চাইছিলাম আমি দেখো বাংলায় কি লেখক এর অভাব আছে? ভারতের অন্য যেকোন ভাষায় সাহিত্যর চাইতে বাংলা সাহিত্য বেশি তাহলে এরা যদি সাহিত্য থেকে নেয় না কেন content তাহলে তো ওদের আর এটা নিয়ে মাথা ঘামাতে হয় না গল্পটা আই মিন serial র গল্প যারা লেখে কিছু লিখতে পারে যার জন্য এই ধরনের product বের হচ্ছে সারা দিন

যে ধরনের মানুষ আমি যে ধরনের মানুষ বা আমাকে যেরকম সাধারণ দেখতে বা তোকে যেরকম সাধারণ দেখতে হতে পারে যে তোর পাঁচ খানা boyfriend থাকবে বিয়ে হবার পরেও হয় না, মানে আমাদের চারপাশে একটা লোককে হয়তো হতে পারে একটা বহির্গত একটা সম্পর্ক আছে কিন্তু সেটাও না to some extend সেটা নিয়ে কিছু জিনিস হয় তোর বল ওই একটা বাড়ির মধ্যে দুটো বউ একটাই লোকের তারা সাধারণ পুত পাঁচালী করছে একজনের বাড়ি থেকে হয় আর তার চাইতেওবড় কথা শাশুড়ি বউকে মারার জন্য সুপারি killer পাঠাচ্ছে না যদি সেটা হয় ও তার জন্য সেটা জানার রয়েছে একটা like police file তাতে হই না কন হবে না কেন সেটাঅ ও কারণ খবরের কাগজে এরকম প্রচুর ঘটনা দেখা যায় বউ আর তার প্রেমিক মিলে স্বামীকে খুন করেছে কি ছেলে মাকে খুন করেছে হয় এরকম হবে না কেন কিন্তু আমি বলছি সেটা বানানোর একটা নিয়ম রয়েছে মানে এরা যেভাবে খুব ঠিক সেটা আমি বলছি হ্যাঁ আমি যে বললাম তুই যদি সবটাই শুধু যদি বিক্রির জন্য ভাবিস যে তোর product sellable হচ্ছে

আরেকটা বেশি দেখি সেটা ভালো লাগছে কিনা তুমি দেখবে Bollywood র খুব ছোট ছোট budget র ছবিও সান্দিপ অ পিংকি ফারার বলে একটা cinema হয়েছিল এটা ভালো না cinema টা তুমি বল এবং আমি বলছি এই যে ভাবনাটা এই এই দেখো খুব বড় আমি বলছি এই যে ভাবনাটা এই এই দেখো খুব বড় budget র নাকি অসাধারণ গল্পটা র নাকি অসাধারণ গল্পটা মানে তুমি ওখান থেকে কোনো কোথাও খুদ বের করতে পারবে না যেখানেও শেষ করেছে সেই জায়গাটা তোমার কোথাও এটা বলার জায়গা নেই যে না এটাই জায়গা থেকে ঝোল হয়ে গেছে তা ভালো করে দারাইনি হ্যাঁ এবং এবং তুমি দেখো যে কটা series পর পর prime যে কটা series হচ্ছে যে family man বলো মানে এত ভালো লাগে দেখতে ফলে আমি বাংলা cinema নিয়ে একদমই আশাবাদী নয় ও তবে একটা কথা বলতে হয় এই যে বল্লভপুরে রূপকথা cinema টা দেখেছো হ্যাঁ হ্যাঁ এর মানে ওটার জন্য ওটা সঙ্গে আমার এক সম্পর্ক আছে আমি heavy খুশি হয়েছি গতকাল রাত্রে বেলায় তুই শেখার পুর দেখেছিস আমি গতকাল রাত্রে বল্লবপুর রূপকথা টি দেখেছি হলে গিয়ে আমার কিছুতেই দেখা উঠছে না এবার যেটা হয়েছে মজাটা শোন সেটা হচ্ছে actually এই বল্লভপুরের রূপকথা বাদল সরকার যে নাটকটা হ্যাঁ সেইটা আমাদের যে theater group সেটা বহু বছর ধরে প্রায়ই প্রজনাটা করে প্রায় দুই হাযার ছই সাত থেকেই এই প্রয়োজনটা চলছে আমাদের এবং সেটা প্রায় নব্বই পছানবুই টা শুঅ হয়ে গেছে । এবার যেটা মজাটা হয়েছে ফলো তো আমার তো নাটক একটা প্রমাণের ঝরঝরে করে মুখস্ত প্রতিটা dialogue এবার কালকে যকন দেখতে বসেছি আমি কি করছি আমার তো মজা লাগছে এখানে যদিও ভালো অনির্বাণ খুব ভীষণ ভালো কাজ করেছে তার থেকে বড় কথা

হাঁ মজাটা যেটা হয়েছে এ আমার বর দেখছে আমার বর দেখে যে ও যে dialogue টা ওরা বলছে সে dialogue টা আমি আগে থেকে বলে দিচ্ছি relate করতে পেরেছ তুমি সেটার সাথে প্রচন্ড প্রচন্ড আর না আমি যেটা বলতে চাইছি ও যেহেতু পুরোটাই theatrically দেখেছি হম হ্যাঁ ওনার

hello

এইবার সেখানে যে বাদাল সরকার এর নাটকের মূল script শেষ script টা অনির্বাণ খুব একটা কাছি চালাইনি হাঁ আর কি মতামত dialogue প্রশ্নটা সেম রেখেছে ফলতো না আমি এত রিলাতে করতে পেরেছি আমার ভীষণ ভালো লেগেছে cinema টার মধ্যেও ওই theater র ওই ব্যাপারগুলো খুব ব্যবহার করেছে যে সুরঙ্গমা সিড়ির ওপরে দাঁড়িয়ে ওখান থেকে কথা বলছে নিচ থেকে ওর বন্ধুটা কথা বলছে আলোটা সুরঙ্গ আমার মুখে এমন ভাবে পড়ছে মানে ওইটা হ্যাঁ তখন মানে আলোর কাজ কিন্তু সেটা আমার হ্যাঁ দেখতে কিন্তু খুব ভালো লেগেছে এবং বাংলা cinema এরকম কাজ এই experiment হয়নি যেটা যেটা অনির্বাণ করেছে হয়নি হয়নি এবং তাতে আমাদেরও একটা লাভ হয়েছে theater theater র জায়গা থেকে এই নাটকটা যেহেতু আমার চলছে বহু বছর ধরে মাঝে যা হয় এত বছর ধরে বলছি দর্শক কমে গেছিল নাটকটাও আস্তে আস্তে বন্ধ হওয়ার দিকে ছিল কিন্তু এই cinema টা হয়ে click করে এসেছে cinema টা দেখেছে এরকম নাটক দেখি কম লোক আছে এবং তারা যখন শুনছে নাটকও আছে এটা প্রচুর লোক না এখন নাটকটা দেখতে আসছে ব খুব ভালো একটা মানে মানে sell হচ্ছে আর কি আর ticket বাংলা পাতি comedian আমাদের show ছিল প্রচুর মানে academy নিচেটা পুরো ভর্তি হয়ে গেছে। মানে এটা এখনই updated ব্যাপার তো খুব মজা লেগেছে

গুজব গুজব বলে যে একটা ইয়া আছে ওদের পোলাপ বলে একটা না না না না দেখিনি ত কাদের মধ্যে ওটা হছে আমাদের যাদবপুরের বাংলার senior ওই বিশ্বা বসু এখন serial করে বিশ্বা বশু বিশ্বাস । এই গুজবে ওরা প্রলাপ বাদল সরকারের প্রলাপ নাটক টা ওরা করেছিল সেই প্রলাপটা খুব বিখ্যাত হয়েছিল এবং ওটা আমাদের জেলাগুলোতে সব নাটক এসেছিল প্রলাপ একটা চমৎকার prouction আমি দেখেছিলাম যেটা কম বয়সী ছেলে মেয়েরা

এত বাজে production যে কি বলবো পৌলোমী দি আমি নাটক দেখতে খুব ভালোবাসি আমার মনে হয়েছে এরা just নেমে পড়েছে নেমে পড়তে হয় বলে

তারমানে আমি তো এটা বলতে পারব না যে যে theater করি বলে theater র সবটাই ভালো এটা তো নয় মানে একটা নাটক তৈরি করতে একটা theater কে ready করতে যে কতটা পরিশ্রম লাগে যে কত রকমের কত কিছু মানে হ্যাঁ sacrifice থাকে তার নেই ঠিক কিন্তু কিছু ছেলে মেয়েরা আছে যারা না? শুধু ভাবে কি ও theater টা করলে না এখান থেকে অথইটা অথইটা এতগুলো দেখো অথয়ের মধ্যে কিন্তু অনেক মোটা থেকে জিনিসপত্র আছে ।

দিয়ে ওর মুখে বেগুনি আলোটা পড়লো আর ফ্যাট করে রকম ঘুরে তাকালো serial সিরিয়ালের মত ।

তবে তুমি অনির্বাণ অথৈ টা কি recent কালে দেখেছিস? অনেকদিন আগে দেখেছি অথৈ আমি যখন প্রথম হয়েছি তখন দেখেছি তারপরও আরও আমি অথৈ আমি দুই থেকে তিনবার দেখেছি হ্যাঁ তাহলে বোধহয় তুই ভালো production দেখে নিয়েছিস তার কারণ হচ্ছে যে অথৈ যখন প্রথম হলো তখন তো আরনা অনির্বাণ আর তূর্ণার করত ওটাই দেখেছে মানে হ্যাঁ । ওর নিজস্ব group আছে ওরা এখন নিজেদের group নেন কাজকর্ম করে তো এখন শুনেছি এখন বহু লোক আমাকে বলে অথৈ দেখতে যাব মানে তুই বল তুই বল যা হয় কি আমার আশেপাশে যারা লোকজন যারা আমি theater করি । আমি তাদেরকে বলি, মানে এখন না অথৈ সে মানটার নেই, আমি তূর্ণার অভিনয় হচ্ছে আমি ওটা দুবার তো দেখেছি তিন নম্বর দেখেছি সম্ভবত তিনবার না চারবার দেখেছি, ওখানে অর্ণব তূর্ণা দুজনেই একসাথে ওরা আমরা তিনজন batch mate । আর অনির্বাণ আমাদের senior batch খুব ভালো গো অর্ণবের সাথে আমার কথাবার্তা আমার একটা বন্ধু আছে ওর সাথে অর্ণবের ভালো সম্পর্ক আছে খুব down তো earth ছেলে এই নিয়ে কোন সমস্যা নেই । তো ব্যাপারটা সেটাই আমি বলছি এই যে ধর এখন সোহিনীকে দিয়ে অন্য কাজ করাচ্ছে কারণ সোহিনী বোধহয় ওদের মহাভারত নাটকটাতে অভিনয় করেছে অই কি করে বোঝাবো তোকে মানে তুরনার না মানে ওকে ছাড়া তো আমার একসঙ্গে আমাদের পড়াশোনা টা যেহেতু একসঙ্গে ধর আমাদের বেড়ে ওঠাতে একসঙ্গে মানে একটা মানুষই যে ওই level র অভিনয় করতে পারে হ্যাঁ হ্যাঁ ওর level র জ্ঞান অর্জন করতে পারে না দেখলে তুই মানে ভাবতে পারবি না? যেটা এখন আরেক দিনের মধ্যে গত দু-তিন ধরে বলছিলাম না সঙ্গীতার কথা সেই অর্থে বলতে গেলে তোর রঙ্গ লোক এই যে শ্যামল চক্রবর্তী যিনি মনে হয়েছেন হ্যাঁ হ্যাঁ, ওনার একটা নাটক আছে হং তারক বলে হং তারকেও ও অবশ্যই যদি পারিস এর মধ্যে বিলল মঙ্গলকাব্যটা দেখে ফেল ও আছো এবার আমি বুঝতে পেরেছি হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি তো যাই হোক তোমার সাথে আর তো কথা বলে খুব ভালো লাগলো খুব তাড়াতাড়ি একটা cinema বা হচ্ছে নাটক দেখতে যেতে হবে তাহলে আমাদের আরো ভালো আমরা পাশাপাশি বসে enjoy অ্যারে ফট করে হাতটা আমার এ খুসখুস করে বুঝলি তো? পাগলা হয়ে গেছে আমার বাপ ঠিক আছে । কেটে গেল। আচ্ছা শোন না পাঁচ মিনিট হয়ে গেছে।

নিজেই ইচ্ছে করে দিয়েছে বোধ হয় ।

ঠিক বললাম

আচ্ছা ওই পাকাগুলো heavy পাকা না যেগুলোতেই হয়ে যাচ্ছে ।

ওইগুলো কোথায়?

হম তিন চার হাজার টাকা দাম। পাঁচ হাজার টাকার মধ্যে loan নেবে ।

তো শোন একটা stand fan কিনে নিস । তারপরে দু বছর পর একটা চট করে AC কিনে নিবি । বুঝলি hello AC ফেসি কিনবো না কোথাও যায়নি বল? AC কেন কিনব এ

ধ্যাৎ আমাদের লাগবে না আমাদের এমনি ।

দেখছি দেখছি ঠিক আছে দেখবো লাগবেনা ।

stand fan র হাওয়াটা গরম লাগবে । হ্যাঁ তোর বাবাকে একটা পাঠিয়ে দিতে বলবি? না তুই কিনবি । আহ তোর বাবাকে একটা পাঠাতে বল তোর বাবাকে একটা পাঠাতে বলবি এ কি আমি কি করতে পারি বল । তোর বাবাকে পাঠাতে বললে প্রতি মাসের current খরচাটা আমি দেব ।বাবাকে আগে পাঠাতে বল ।

পুজা same college same section